আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন? আল্লাহামদুল্লিয়া ভালো আছি আপনি কেমন আছেন কোন খানে আছেন হ্যাঁ আচ্ছা আপনি হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলছিলাম যে জানেন যে আমাদের bangladesh ই একটি কৃষি নির্ভর দেশ আমাদের ধান গম ভুট্টা কিন্তু আহ আমাদের যে কৃষিজ জমি আছে ওগুলোর মধ্যে চাষ করা হয় তো আপনার কি গ্রামে কখনো যাওয়া হয়েছে বা আপনি কি কৃষির জমি হ্যাঁ হ্যাঁ আমরা তো কৃষি প্রধান দেশ আর আমাদের তো বেশিরভাগ মানুষই যে গ্রামের সাথে না কোন কোন ভাব কোন কোন ভাবেই যোগাযোগ হয়েই থাকে তো আমরাও মাঝে মাঝে গ্রামে বেড়াতে যাই তখন অনেক কৃষি কৃষকের সঙ্গে দেখা হয় কথা হয় অনেক কাজ কাম আমরাও দেখি তো আহ আপনার কি মনে হয় না যে আমরা যে কৃষি কাজ করছে যারা কৃষকরা তারা কিন্তু নতুন যে প্রযুক্তি আছে যে আমরা হয়তো youtube খুললে বা facebook এ দেখতে পাই যে উন্নত বিশ্বের দ্বারা কৃষি কাজ করতে কিন্তু তাদের যে আহ সরঞ্জামের আছে তাদের যে মেশিন আছে যে গুলো কিন্তু খুবই উন্নত এটা কিন্তু দেখা যায় আমাদের যে কৃষকরা যারা পরিশ্রম আহ যে পরিমাণ পরিশ্রম করে সে অনুপাতে কিন্তু তারা ঠিক ফলনটা পাইনা

আমাদের দেশের কৃষকরা আসলে যে পরিমাণে পরিশ্রম করে এরা সেই পরিমাণে লাভবান হতে পারে না এদের উৎপাদন করে সেটা এরা বাজারজাত করতে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় এদেরকে আর কৃষকরা মূলত বর্তমান প্রযুক্তির যত এগিয়েছে সবকিছু ওরা সুন্দরভাবে উম মানে এরা সব তথ্যগুলো পাইনা সব উন্নত যে গবেষণামূলক যে প্রযুক্তি গুলো হয় ফসলগুলো আসতেছে সেগুলো ওরা ঠিক মতো মানে হম মানে চাষ করবে যেটা

চাষ করতে পারি কিন্তু দেখা যাচ্ছে proper সহযোগিতার অভাবে এগুলো আমরা কৃষকরা আসলে করার সুযোগ পাচ্ছে না

তো ওখানে কিন্তু নতুন নতুন আহ যে আপনার নতুন নতুন জাত তারা তৈরি করছে যেমন আগে কিন্তু হ্যাঁ হ্যাঁ অনেক নতুন কিছুই তো তৈরি হচ্ছে দেখা যাচ্ছে যেসব বন্যা প্রধান যেই বন্যা হয় যেসব area গুলো তে এদের আপনি জানেন কি না আমি জানিনা যে এদের যে ফসল গুলো দেখা যাচ্ছে মাত্র দশ দিন পনেরো দিন দিনের জন্য এদের ফসল গুলো ঘরে তোলার আগে আহ দশ পনেরো দিন পর ফসল গুলো ঘরে তুলবে এই সময় বন্যা চলে আসে যার কারণে এরা ফসলটা যে নষ্ট হয়ে যায় বর্তমানে অনেক এরকম ধান উদ্ভাবনের চেষ্টা চলতেছে কিংবা অনেকটা ধান উদ্ভাবন হয়েছে যেগুলো আগাম ফসল চলে আসবে দ্রুত পাকবে এর ফলে কি হবে যে এরা যে ফসলটা উৎপাদন করতেছে এটা বন্যার সময় যেটা তার জেরে মাসখানিক আগে কি পনেরো দিন বিশ দিন আগে তুলে নিতে পারে তাহলে তাদের সে ফসলটা নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে গেল এটা মানে খুব বড় একটা সাফল্য বলতে হবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি যদি আপনার সাথে একমত হয় তাহলে আমার বলতে হবে যে আগে কিন্তু আমরা দেখেছি যে শুধুমাত্র আহ গ্রীষ্মকালে কিন্তু আমরা

এটার ফলন দেয় আর কি আমার মনে হয় আপনি

দেখা যাচ্ছে আমাদের যে আগে একই রকমের আম আমরা যখন ছোট ছিলাম তখন এত variety রকমের আম কিন্তু আমরা বাজারে দেখিনি এখন আমরা বাজারে গেলে কিন্তু অনেক অনেক মানে নাম বলে শেষ করা যাবে না হয়তো যে এত variety র আম আমরা বাজারে পাচ্ছি আগে আমরা হাতে গোনা ওই ফজলির ল্যাংড়ার দু একটা আমের নাম হয়তো জানতাম কিন্তু এখন আমরা অনেক অনেক ফসল অনেক আহ প্রজাতির আম আমরা কিন্তু পাচ্ছি আর আমরা যদি দেখি যে আপনার শীতকালীন যে সবজি আছে যেমন টমেটোটা এটা শুধুমাত্র আহ শীতকালে পাওয়া যেত এখন কিন্তু তারা এরকম টমেটো যাতা বিশ্বে করেছে যেটা আপনার আহ বারোমাসি ফলানো যায় আপনি কিন্তু এখন দেখবেন আগে যেটা দুষ্কর ছিল এখন হচ্ছে বাজারে যদি আপনি গ্রীষ্মকালেও জান তখনো দেখবেন যে আর টমেটো আপনি পাবেন হয়তো ওটা সময় rate টা একটু বেশি থাকে কিন্তু টমেটো কিন্তু সারা বছরই পাওয়া যায় এটা কিন্তু একটা আশা করি আপনি তো জানেন যে এই যে টমেটোর যে চাষটা হয় আহ আমাদের যে গ্রাম বাংলার আহ বিড বেগুন যেটা এ বেগুন চাষে কিন্তু টমেটো চাষ করা সম্ভব

কলম করে টমেটো চাষ করা যায় মানে টমেটো গাছটা তো একটু নরম এবং পচনশীল এই গাছটাকে আপনি যদি হম বেগুন গাছটা তুলনামূলক অনেক শক্ত টমেটো গাছটা কে বেগুন গাছের কলম করে এটাকে ফলানো যাচ্ছে এর ফলে কি হচ্ছে টমেটো গাছটা অন্য seasons ও পাওয়া যাচ্ছে গাছের গাছের গোড়াটাও পচতেছে না মানে আহ এটা একটা

আপনি তো ভালো জিনিস আমাকে মনে দিয়েছেন আমি আসলে এই জিনিসটা না আহ বলেই শুরু করেছি যে কলমের যে একটা ব্যাপার এটা আমরা হয়তো আগে বিশ পঁচিশ বছর আগে কিন্তু আমরা এটার প্রচলন দেখিনি এখন কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিটা ভাল এই গাছ আছে এইজন্য উৎপাদন বেশি এই গাছের থেকে হয় তো একটা ডাল কেটে অন্য গাছের মধ্যে একটা কলম করা হয় এটার উপলক্ষে দেখা যায় যে একটি গাছের মধ্যে এক side র আমটা দেখা যাচ্ছে যে এক side র আম

একটা গাছের দুটো ডালে তিনটে ডালে তিন রকম আম পেতে পারি ফুল পাই আপনি যদি বড় গাছের পারেন আমি দেখেছি যে একটা বড় গাছের আহ যেমন আপনার বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায় লাউফুল তারপর যে

আর যেটা ওদের ভবিষৎ এ আর ও বেশি পরিমানে তাহলে ওইটা কলমটা পাওয়া যাবে আরকি

কিন্তু আমাদের চাহিদা অনুযায়ী খাদ্যের পুষ্টি গুনের মান বাড়ায় আহ আপনার বিভিন্ন জিনিস উদ্ভাবন হচ্ছে তারপরে বীজহীন কলা কলা উৎপাদন হবে সেখানে বীজের পরিমান বিষ থাকবে না এতে করে কি হচ্ছে কলা টা আরো বেশি ভালো হচ্ছে নানান রকম গবেষণা নিয়ে আসলে আমাদের কৃষি গবেষকরা যারা এরা অতিনিয়ত তাদের কাজ চালায় যাচ্ছে এবং সফলও হচ্ছে যে সেইদিনই শুনলাম iron সমৃদ্ধ ধান উদপাদন হচ্ছে তো চালের মধ্যে যদি আমরা অতি পরি মানে আরো বেশি iron পাই চালটাকে তোমরা মোটামুটি সড়করার উৎস হিসাবে চিনি সেখানে যদি আমরা iron ও পেয়ে যাই তাহলে সেটা অনেক বড়ো

হ্যাঁ এই চালের প্রসঙ্গ যেহেতু আসলো সেক্ষেত্রে আমি বলতে চাই যে আহ আহ বড়ো বড়ো যারা চিকিৎসক আছেন তারা

আপনার যেটা লাল চাল এটা যদি খাওয়া হয় এটা কিন্তু অনেক ভালো দেখা যাই যে লাল চালে হয়তো আর কিছু ফির মুনাফা কম হয় কিন্তু তারা

তার পাশাপাশি কিন্তু আমরা আহ পুষ্টিগুণ সমৃদ্ধ ফসলও পাওয়া আসলে আমাদের যা আমরা যা উদপামানে আদি গবেষণা করে যে আমরা পাচ্ছি এটা কৃষকদের কাছে পৌঁছে দিতে হবে বিষয়টি দেখ পৌঁছে না দিলে তো কৃষকরা আসলে প্রথমে কোনো কিছু উম করতে চাবে না কোন ফল তারা উপাদান যেটা চাষ করে সেটাই তারা মূলত করতে চাবে আর তাদের কে এই নতুন নতুন জিনিস চাষ করার জন্য উদ্যোক্ত করতে হবে নইলে তো তারা এই নতুন জিনিসকে সহজে আসলে নিতে চাবে না ভয় পাবে যে আমার ফসলটা না এই বছর নষ্ট হয়ে যাই ঠিকই বলেছেন তো এক্ষেত্রে আহ আমি যদি আমাদের আহ আমিও দেয় এক সময় আমাদের কিন্তু আহ পাটকে সোনালিয়াস বলা হতো আরকি এখন কিন্তু আমরা বিলীন হয়ে গেছিলো আমার মনে হয় এখন উদ্যোগ খুব কম সংখক

মানে রেশম পক্রিয়া আপনার গুলো অভিজ্ঞতা যে আপনার share করতাম পাঠের চাষ তো আসলে পাঠ থেকে এখন অন্যান অনেক জিনিস চাষ করে কৃষকরা বেশি লাভবান হওয়াতে উম পাঠ টা তারা চাষ করছে না আর পাঠ চাষে দেখা যাচ্ছে মা আর তারা ভালো ভাবে বিক্রি করতে পারছে না জিনিসটা বিক্রি করার পাঠের চাহিদা কমে গেছে সেই সাথে পাঠের যেই যারা উদপাদন করে আর তারা ভালো ভাবে বিক্রি করতে পারছে না সেই জিনিসটার যে বিক্রি করবে তারা যে পরিমানে খরচ করছে সেই পরিমানে লাভবান হতে পারছে না হয়তো সেই জন্য কিংবা তারা অন্য ফসলে তারা বেশি লাভবান হচ্ছে বলে তারা পাঠ চাষ থেকে সরে আসছে

আপনি যা বলেছেন আহ সম্পূর্ণ সঠিক আর যে এই ক্ষেত্রে সরকারের যদি যেটা আমরা আজীবন দেখে ছিলাম যে ব্যবসা টা কিন্তু আপনার যে

আবার সেই আদ্যসিথ যে পলিথিন

মনে হয়না যে আমরা একটা স্বাস্থ ঝুঁকির মধ্যে করে যাচ্ছি অবশ্যৈ polythene উম আমরা তো সবাই জানি মোটামোটি যে একটা polythene উম পঁচতে উম একশো বছরেও একটা polythene পচে না আর মাটির জন্য polythene কত টা ক্ষতিকর যেখানে পাঠ আমি রূপায়ণ মানে সব সপ্তহা খানিকের মধ্যে সেটা পচে যাচ্ছে তো সেই জন্যে আমরা আলাপ করে অনেক বিশেষ অভিজ্ঞতা হলাম এখানেই সমম্পত আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামালাইকুম আপনি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

বাংলাদেশের আসলে বেকারত্ব দিন দিন বেড়েই যাচ্ছে সবাই অনেকেই চাকরি করছে চাকরি পাচ্ছে না পড়াশোনা শেষ করে বেকার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

তার পর আমি graphic design এ তো একটা scholarship পাইছি বাংলাদেশ ব্যাংকের under তো ঢাকায় চলে গেলাম ঢাকায় চলে যাওয়ার পরে চাকরি বাকরি আপনার graphic design র এক বছর হম training করলাম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

এর ভিতরে জাপানি ভাষা শিখে শিখে জাপানি পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ জাপানি university তে আমার পরীক্ষা হয়ে গেলো তারপরে একটা মেয়ে কে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

হয়ে গেলাম আমি japan university তে পরীক্ষা দিলাম pass হয়ে গেলো তারপরে জাপানিরা নিয়ম হচ্ছে জাপানে কোনো কিছু আসার পরে বাংলাদেশে যদি government চাকরি করে থাকে সেই চাকরি resign দিতে হবে তিন মাস আগে জাপানে যাবার আসে তো in the উনিশ ওইটা হয়েছে দুই হাজার উনিশ সালে উনিশ সালের শেষের দিকে তখন আমি তিন মাস পর আমি চলে যাব এইরকম চিন্তা ভাবনা আছে তো আমি চাকরি টা ছেড়ে দিলাম চাকরি টা ছেড়ে দিলাম চাকরি টা ছাড়ার কথা শুনে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

সকল কিছু complete আমার dying statement পনেরো লাখ টাকা complete আমার যেই ব্যাংক এ টাকা দেখানো হয়েছে পনেরো লাখ টাকা সেই ব্যাংক ঐই আমি যে embassy মাধ্যমেই আমি যেখানে যাবো যেই university তে ঐই university তে imigration বলা হয় এটাকে কে আপনি মনে হয়ে জানেন immigration তো immigration এর বিষয় টা কে নিয়ে আমাকে knock করলো যে আপনার যে ব্যাংক এ টাকা রাখছে সেটা block list করা আছে আগে থেকেই মানে ওই university তে নিয়ম হচ্ছেই ব্যাংক acceptable না তার পরে এইটা এক করছে করোনায় plus এই করোনা আসলে না এই করোনার ভেতরে আমার visa টা cancel করে দিয়ে এদিকে আমি আমার চাকরি টা হারালাম এদিকে আমি আমার cancel হয়ে গেলো visa এই দিকে দেশ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

মানসিকতা কথা ভালোলাগা ভালোবাসা এদের সবাই ভালোবাসায় আজকের প্রতিষ্ঠানটি এই অবস্থায় আছে মাঝখানে আর একটা গম্ভীর ছিল রোজা ঈদের আগে design এবং brand executive officer হিসাবে আহ চাকরি হয়ে গেছে তো তখন বাসা থেকে আবু বলতেছে চাকরি কর নাহলে তোমার বিয়ে হবে না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 তো এটা হচ্ছে design band executive officer ওখানে company খুব ভালো অনেক সুযোগ-সুবিধা আছে অনেক ভালো করতে করতে আমার তবে কখনো আশা হারায় নেই যে আমি দেশের বাইরে যাব আমার একটা ঝোলা আছে আমি দেশের বাইরে যে কোনো এক দিন হলো যাবো দারুন idea হ্যাঁ হ্যাঁ definitely অবশ্যই তো তারপর বিভিন্ন জায়গা apply করতে করতে আলহামদুলিল্লাহ আবার কোরিয়া একটা lottery আসে সরকারি ভাবে কোরিয়া যাবার তো তবে এটাতে বউ বাচ্চা নিয়ে ওখানে যাওয়া যাবে অবশ্য তো এর জন্য আমি নিশ্চিত চাকরি আবার ছেড়ে দিলাম চাকরি ছেড়ে দিয়ে সাধনার ছেড়ে চলে আসলাম নাটোরে এসে কোরিয়া ভাষা প্রশিক্ষণ নিচ্ছি এখন বর্তমানে হয়তোবা আগামী মাসে আমার পরীক্ষা কোরিয়া ভাষার plus সাথে আমি একটা ছোট একটা project হাথে নিয়েছি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 আদর্শ নীতি এবং কর্ম নিয়ে যে কিছু করতে পারুক আমি মনে করি সেই সব ছেলেদের হাতে মেয়ের বাবা-মা তার মেয়েকে তুলে দেওয়া উচিত আমি মনে করি হ্যাঁ যে একটা চাকরি যদি হাতের ভিতরে পাব সবসময়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

জী একজন আদশ মানুষ খুঁজে বেড়াচ্ছি যে মানুষ তারা চাকরি না যে ছেলের পরিশ্রম সেলে মেয়ে তাকে মূল্যায়ন করবে আমি এমন একটা মানূষ খুঁজছি এবং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 আচ্ছা আচ্ছা আপনার পড়াশোনা কি অবস্থা আপনি কি এখন আপনার opinion কি মানে আপনার চিন্তা কি যে চাকরি বাকরি নিয়ে আপনার আর আমার যেই যতই পড়া সোনা থেকে থাকে বা কিছু একটা করতে পারি আর কি যে পড়া সোনা করে কি করবো যে কোনো একটা লক্ষ্য স্থির করতে চাই এইটা আর কি যেই যাতে জীবন টা যাতে ভালো ভাবে চালাতে পারি হেঁ আচ্ছা আচ্ছা আচ্ছা যে যাক তারমানে আপনিও এইরকম যে self dependent তাই বেশি মূল্যায়ন করে তাই তো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

তার পরিবার কে যাতে ভালো রাখতে পারে এই এমন একটি ছেলে যাক আপনার সাথে কথা বলে সত্যি অনেক ভালো লাগলো তা আসা করি আপনার চিন্তা সব কিছু সফল হোক ভালো থাকবেন এবং এটি বলতে পারি আর স্বাভাবিক ভাবে ক্রিস্টেন এক তলস্তয় তলস্তয় খ্রিস্টান ছিলেন যতখানি স্বভাবের তাহার অপেক্ষা ছিলেন অনেক বেশি ইচ্ছা গান্ধীজির প্রাশ্চাত্য সঙ্গটাকে যে নিন্দা করিয়াছে তাহার মধ্যে তাহার ওপর টলস্টয়ের প্রভাব সর্বাপেক্ষা বাস্তব হইয়া উঠিয়াছে রুশন সময় হইতে ইউরোপের অধিকাংশ উদারমনা ব্যক্তি আধুনিক সভ্যতাকে অবিরাম আক্রমন করিয়া আসিতেছেন নবজাগ্রত ভারত আক্রমণের এই সমস্ত পুঁথি পত্রের মধ্যে তাহার শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অপরাজেয় অস্ত্রের সন্ধান করিয়াছে মাত্র গান্ধীজি ও তাহাই করিয়াছেন এবং তাহার হিন্দস্বরাজ্জ্য পুস্তিকায় এই সকল নিন্দামুলোক পুস্তকের একটি তালিকাও তিনি দিয়াছেন এই তালিকাভুক্ত পুস্তক গুলির মধ্যে ইংরেজদের নিজেদের লেখা অনেক গুলি বই আছে কিন্তু সবার অপেক্ষা সেরা বই যাহাকে অপমান করিবার কোনো উপায়ই নাই তাহা হইল বহু নিপীড়িত নিশ্বসিত জাতির দেশের প্রধান অপরাধীদের নামে যাহাদের ওপর অত্যাচার হইয়াছে তাহাদের রক্ত দিয়া ইউরোপীয় সভ্যতার সরো চিতো কাহিনী সভ্যতার যুদ্ধ গত যুদ্ধের এই কাহিনী পৃথিবীর চোখের সামনে ভন্ডামি লোভ এবং নিঃসঙ্গতা সকল মুখোশই খুলিয়া দিয়াছে ইউরোপে লজ্জাহীনতা সেই দিন এমন প্রবল হইয়া উঠিয়াছিল যে সে নিজের উলঙ্গ মুর্তি দেখাইবার জন্য আফ্রিকা এবং এশিয়ার জনসাধারনকেও আমন্ত্রন করিয়া বাসিয়াছিল আজ যে সভ্যতা ইউরোপে প্রবল হইয়া উঠিয়াছে তাহার শয়তানি স্বরূপ প্রকাশ পাইয়াছে গত যুদ্ধে বিজয়ীরা ন্যায় সব নামে সাধারণের সকল প্রকার নীতিসূত্র কে ভাঙ্গিয়া দিয়াছে কোনো মিথ্যা কে উচ্চারণের অযোগ্য অন্যায় বলিয়া মানে নাই তাহাদের সমস্ত অপরাধের পেছনে যে উদ্দেশ্য ছিলো তাহা ছিলো ভয়াবহ রুপে দুর্নীতি পরায়ণ

তাহারাও অন্তরে অন্তরে ইহা কে সত্য বলে বিশ্বাস করিয়াছেন উনিস্য আঠেরো খ্রিস্টাব্দে ধ্বংস পাণ্ডব এবং বিজয় এই ভয়াবহ ফলগুলি ফলাফল গুলি নিতান্ত উপলক্ষে উপেক্ষ নিয়োগ নহে গান্ধীজি কিন্তু উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে পূর্বে পাশ্চাত্যে সভ্যতার সত্যিকারের স্বরূপটি ভুলিয়া ফেলিয়া ছিলেন দক্ষিণ আফ্রিকায় তাহার বিশ বছরের জীবনে ইহা ছদ্মবেশ খুলিয়া তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইয়া ছিল উনিস্য আট খ্রিস্টাব্দে তিনি তাহার হিন্দস্বরাজ্য পুস্তকে আধুনিক সভ্যতাকে ভয়ঙ্কর অমঙ্গল বলিয়া ঘোষণা করেন গান্ধীজি বলেন ইহা নামে সভ্যতা ইহা হিন্দু ভাষা অন্ধকারের যুগ ইহা বস্তুতান্ত্রিকতাকে ইহার একমাত্র উদ্দেশ্য করিয়া তুলিয়াছে ইহার ফলে ধনসম্পদ লাভের জন্য ব্যাকুল হইয়া উঠিয়াছেন ইউরোপিয়ান রা ধনসম্পদ এর কাছে তাহারা করিয়াছেন আত্মবিক্রয় এই ধনসম্পদ তাহাদিগকে তাহাদের শান্তি ও অভ্যন্তরীণ জীবন হইতে বঞ্চিত করিয়াছেন দুর্বল ও শ্রমিক শ্রেণির পক্ষে ইহা নরক ইহা জাতির জীবনই শক্তিকে হ্রাস করিয়া দেয়